কাজেকম্মে নেই আবার মুখে . এইদিকে বুঝলি তো দেখ না কি বলতো ভাবা উচিত আমাদের বিষয়গুলো নিয়েও যেগুলো আরকি উম problem এ face হয়েছে বা problem হচ্ছে যা থেকে কারণ আমাদের দিক থেকে যতটা problem না হচ্ছে তুই গ্রামেগঞ্জের দিকে তার থেকে বেশি problem টা পেয়ে যাবি

সে ধোঁয়াগুলো তারা check করে না যে একটা ধোঁয়ার ও তো limit আছে না যে আমাদের কে change করতে হবে এই জিনিসটা আমাদের কে ধোঁয়ার দিক তা ঠিক করতে হবে bike বল তুই বা bus বল বা লরি বল বা যেকোনো যানবাহন এর কথা সেই দিক থেকে তুই দেখতে গেলে এরকম আমাদের অনেক রকম আছে যে ধোঁয়া check করতে হয় mobile check করতে হয় bike কে উম মানে তোর কি বলে tire যেটা আছে tire এর হাওয়া কতটুকু আছে . মানে সেটা check করতে হয় এ জিনিসগুলো হয়তো সাধারণ যে আমাদের knowledge গুলো বা সাধারণ যেগুলো আমাদের দরকার এ পরে এগুলো আমরা check করে নেই কিন্তু others যে check এর বিষয়টা সেটা কিন্তু করে না ধোঁয়াটা দেখ আমাদের জন্য অনেক গুরুত্ত্বপূর্ণ কিন্তু সেটাই কেউ করে না হ্যাঁ তারপরে দেখ ওই ধোঁয়ার কারণ কত pollution ছড়াচ্ছে বলতো সেটাই সেটাই pollution তো বলতে গেলে পুরোপুরি আমাদের শহর তো এখন দেখ pollution এর জন্য বা এই যানবাহন এর কারণে আমাদের অনেক পাখি চড়ুই পাখি তো আগে কত দেখতে পেতাম বলতো এখন চড়ুই পাখি দেখায় যায়না চড়ুই পাখি তুই দেখতেই পাবি না কারণ আগে তোর এই যখন খড় এর বাড়ি ছিল মানে আমাদের যখন আগে আমরা ছোট্ট তখন মনে আছে যে খড় এর বাড়ি যখন ছিল তো চড়ুই পাখিগুলো আসতো আর সেই খড়ে খড়গুলো নিয়ে যেত শুধু আওয়াজ করেই যেত তাদের ডাকটা তো সেই জিনিসগুলো এতটা মানে এখন বিলুপ্ত হয়ে গেছে এখন তো তুই দেখতেই পাবি না হয়তো যদি বা ভুলবশত কোনো একটা গ্রাম আছে অনেকটা বড়ো গ্রাম সেখানে দেখবি pollution নেই কোনো যানবাহন এর খুব একটা ভালো নেই তো এরকম normally তুই দেখতে পেলে পেতে পারিস তবুও guarantee নেই

আমি চড়ুই পাখির ব্যাপারটা লক্ষ্য করিনি সত্যি বললি তো এখন চড়ুই পাখি দেখতেই পাওয়া যায় না দেখ তুই শ আমরা তুই থাকি এখন শহরে না শহরে তো তুই দেখতেই পাবি না তোর আমরা যখন গ্রামেও দেখতে পেতাম চড়ুই পাখিগুলো তখন ও শহরে দেখতে পাওয়া যেত না কারণ কি বলতো শহরটা তখন ও উন্নত ছিল কিন্তু গ্রামটাও তো আস্তে আস্তে উন্নত হচ্ছে যতটুকু নিম্ন ছিল তার থেকে একটু হলেও তো উন্নত যখন একটা গাড়িও যেত না এখন তো একটা গাড়িও যায় না তো এই যে উন্নত গুলো হচ্ছে দশ বছরে কেউ হয় কেউ পাঁচ বছরে কেউ এক বছরে হয়তো সেটা তার কাছে কিন্তু দেখ আস্তে আস্তে চড়ুই পাখিটা একটা না বিলুপ্ত হয়ে একদম চড়ুই পাখি দেখা যায় না সবকিছু হচ্ছে তাই pollution এর জন্য আর pollution আসছে যানবাহন এর জন্য আবার যানবাহন বন্ধও করা যাবে না সেটাই সেটাই যানবাহন বন্ধ তো করা যাবে না কারণ প্রত্যেকটা মানুষের একটা হয়ে গেছে কারণ এখন তো দেখতে পাবি তুই এরকম যে আ যারা অনেক আরকি rich family থেকে belong করে ঠিকআছে তো তাদের ক্ষেত্রে তুই দেখতে পাবি যে একটা গাড়ি না তাদের কাছে দশ বারোটা গাড়ি কারোর কাছে দুটো গাড়ি কারোর কাছে চারটে গাড়ি celebrity politician দের কাছে তো পুরো showroom খোলা আছে একটা গাড়ির মানে অনেক রকম গাড়ির তো এই যে জিনিসগুলো দেখতেই পাচ্ছিস কিরকম হারে সেটাই রে কিন্তু মানে যানবাহন একদিক থেকে যত সুবিধা দেয় উম অপর দিক থেকে তত অসুবিধা দেয়

অনেক দেখবি এরকম হয়ে গেছে যে shop এর জন্য গাড়ি করে কিন্তু তারা ভাবে না যে গাড়ি তো নিচ্ছি ঠিক আছে বা গাড়ি যারা তৈরি করেছে তারাও ভাবে না যে এই যে গাড়ির জন্য কত কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে by pollution এর কারণে বা sound pollution এর কারণে কারণ pollution তো অনেক রকমের আছে তাই না তে তাইতো ব্যাপারটা হচ্ছে যে করতে ক্ষতি নেই কিন্তু সবদিক দেখে যদি করে না তাহলে ব্যাপারটা ভালো হয় কোনো দিকেরই ক্ষতি হয় না সেটাই সেটাই আর আওয়াজগুলো তো এখন এমন হয়ে গেছে যদি তোর আওয়াজ এর আবার ringtone phone এর যেমন ringtone হয় সুর মেলানো সেরকম আওয়াজ এরও ringtone তৈরি হচ্ছে গাড়ির দেখবি কত ringtone এর মতো একদম সুন্দর করে বাজাচ্ছে

হ্যাঁ আচমকা এই horn বেজে উঠছে অরে horn কিরকম হয় normal horn হয় উঃ বাবা না গানের সুর রীতিমতো একেকটা horn সেটাই bike এও তো এখন লরিতে যে horn গুলো লাগানো হয় এখন তো আবার bike এও লাগিয়ে দিচ্ছে cycle এও লাগিয়ে দিচ্ছে তোকে আর কি বলবো cycle টাকেও ছাড়ছে না পারলে যদি পারে মানুষের কাছেও horn লাগবে একটু সরে যান এর বদলে horn মারবে

উম রে, খুব সমস্যা ঠিক আছে আমাদের এত ভেবে লাভ নেই বুঝলি ভালোভাবে থাক নিজেরটাকে দেখ তাহলেই হবে। ঠিক আছে বেশ চল রাখি। হ্যাঁ রাখি অনেক কথা বললাম ঠিক আছে বেশ রাখলাম তাহলে bye হম।

বা প্রতিষ্ঠান করতে সংঘটিত ফৌজদারি অপরাধ একজন যাকে কর্তৃত্বের পদে অর্পণ করা হয়েছে নিজের ব্যক্তিগত লাভের জন্য অযাচিত সুবিধা বা ক্ষমতা অর্জনের জন্য অপব্যবহার করতে দুর্নীতিতে ঘুষ প্রভাব বিস্তার সহ অনেক কর্মকাণ্ড জড়িত থাকতে পার এবং আত্মসাৎ এবং অনেক দেশে বৈধ অভ্যাস অন্তর্ভুক্ত থাকতে পারে রাজনৈতিক দুর্নীতি ঘটে ঘটে যখন একজন কর্মকর্তা বা অন্য সরকারি কর্মচারী ব্যক্তিগত লাভের জন্য অফিসিয়াল ক্ষমতায় কাজ করে প্লেকটো

হলো স্থানীয় সমাজতান্ত্রিক ঘটনা যা বিভিন্ন মাত্রায় এবং অনুপাতে বিশ্বব্যাপী সমস্ত দেশে নিয়মিত ফ্রিকোয়েন্সি সহ উপস্থিত হয় সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুর্নীতি বাড়ছে প্রতিটি ব্যক্তিগত জাতি দুর্নীতি নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের জন্য দেশ ও সম্পদ বরাদ্দ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই

এবং অপরাধ দমনের জন্য গৃহীত কৌশল গুলি প্রায়শই দুর্নীতি বিরোধী শব্দকোষের অধীনে সংক্ষিপ্ত করা হয়

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য সোল এর মত বৈশ্বিক উদ্যোগ ও একটি লক্ষ্য সবধরনের দুর্নীতি ব্যাপকভাবে কমাতে হবে।

ক্ষুদ্র দুর্নীতি ক্ষুদ্র দুর্নীতি থেকে শুরু করে বৃহৎ আকারে সরকার দ্বারা সংঘটিত দুর্নীতি গ্র্যান্ড দুর্নীতি এবং দুর্নীতি যা এতটাই প্রচলিত যে এটা সমাজের দৈনন্দিন অংশ সংঘটিত অপরাধের অন্যতম লক্ষণ হিসেবে দুর্নীতি সহ সিস্টেমিক দুর্নীতি সূচক এবং সরঞ্জাম গুলি তৈরি করা হয়েছে যা ক্রমবর্ধমান নির্ভুলতার সাথে বিভিন্ন ধরনের দুর্নীতি পরিমাপ করতে পারে কিন্তু যখন তারা অবাস্তব হয় যদি থাকে মন্ত্রী পরিষদ মন্ত্রীদের স্থূলতা ধরা পড়ার পরে একটি গবেষণায় শরীরের চর্বিকে মোটামুটি গাইড হিসেবে দেখা যায়।

করা হয়েছে সোভিয়েত পরবর্তী রাষ্ট্রগুলি দুর্নীতির আরো সুনির্দিষ্ট ব্যবস্থার সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত ছিল বড় দুর্নীতি মানে কি গ্র্যান্ড দুর্নীতিকে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি রাজনৈতিক আইনি এবং অর্থনৈতিক ব্যবস্থার উল্লেখযোগ্য ব্যাঘাত প্রয়োজন এই ধরনের দুর্নীতি সাধারণত স্বৈরাচার বা কর্তৃত্ববাদী সরকার আছে এমন দেশে দুর্নীতি পাওয়া যায়। কিন্তু সেসব দেশেও পর্যাপ্ত পুলিশিং নেই অনেক দেশে সরকার একে অপরের থেকে স্বাধীন পরিষেবা প্রদানের প্রয়াসে সিস্টেমটি আইনি নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখায় বিভক্ত স্বাধীন হওয়া ব্যাপক দুর্নীতির বিষয় পদ্ধতিগত দুর্নীতি সিস্টেমিক দুর্নীতি সিস্টেমিক দুর্নীতি বা দুর্নীতি যা প্রাথমিকভাবে একটি সংস্থা বা প্রক্রিয়া দূর্বলতা দ্বারা সৃষ্ট এটি পৃথক কর্মকর্তা বা এজেন্টের সাথে বিপরীত যারা সিস্টেমের মধ্যে দুর্নীতিগ্রস্ত সঠিকভাবে কাজ করুন পদ্ধতিগত দুর্নীতিকে উৎসাহিত করার কারণগুলো মধ্যে রয়েছে প্রতিকূল প্রোণ -রত্না বিবেচনা মূলক

স্বচ্ছতার অভাব কম বেতন এবং দায়মুক্তির সংস্কৃতি দুর্নীতির একটি নির্দিষ্ট কাজ ব্যবস্থার ঘোষ চাঁদাবাজি এবং আত্মসাৎ জড়িত যেখানে দুর্নীতি ব্যতিক্রমীর পরিবর্তে নিয়মে পরিণত হয় অবস্থান সোভিয়েত পরবর্তী রাজ্যের মত দেশে উভয় প্রকার রয়েছে

যে পশ্চিমা সরকারের একটি ইতিবাচক কর্তব্য স্পষ্ট করন প্রয়োজন যা পূর্ববর্তী সরকার এর নিয়ম তান্ত্রিক দুর্নীতি থেকে রক্ষা করবে চীনে দুর্নীতি একটি প্রধান সমস্যা যেখানে সমাজ ব্যক্তিগত সম্পর্কের উপর অনেক বেশি নির্ভর বিংশ শতাব্দীর শেষ নাগাদ যা সম্পদের জন্য নতুন লালসার সাথে মিলিত হয়ে ক্রমবর্ধমান দুর্নীতির জন্ম দেয় ইতিহাসবিদ কিড কোপা বলেন দোষ ছিল চেনা দুর্নীতির অন্যতম হাতিয়ার যার মধ্যে রয়েছে সজল প্রীতি আত্মসাৎ চোরাচালান চাঁদাবাজি ক্রোমোজাম ঘুষ জালিয়াতি প্রতারণা জনসাধারণের পক্ষে অপব্যবহার অবৈধ ব্যবসায়িক লেনদেন স্পক ম্যানিপুলেশন এবং বাস্তবতা সম্পত্তি জালিয়াতি বারবার দুর্নীতিবিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে আরো বেশি প্রতারণামূলক অর্থবিদেশে করার একটি বুদ্ধিমান সর্তকতা সোভিয়েত পরবর্তী দেশ হিসেবে আর্মেনীয় ও দুর্নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় এটি আর্মেনিয়া ছড়িয়ে ইউনিয়নের অন্যান্য সদস্য প্রজাতন্ত্র গুলিও উত্তরাধিকার হিসেবে স্থানান্তরিত হয়েছে আর্মেনিয়া একটি আনন্দদায়ক ব্যতিক্রম ছিল দুই হাজার আঠেরো সালে আর্মেনিয়ান ভেলভেট বিপ্লবের পর প্রথম সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সরকারি শীর্ষ অগ্রাধিকারে পরিণত করেছে মাত্র দুই বছরের সিপিআস পড়ে আশক পাঁচ তম থেকে সাত তম স্থানে চলে যাওয়ায় কৌশল ফলপ্রসু হবে বলে মনে আছে দুর্নীতির কারণ কি দুর্নীতি ঘটবে যদি দুর্নীতির

বিচক্ষণতার সাথে অন্যদের দ্বারা সম্প্রিয়ভাবে দুর্নীতির দিকে পরিচালিত করে না নৈতিকতা বা সততা এর একটি চতুর্থ পরিবর্তনশীল করা হয়েছে নৈতিক দিকটি একটি অভ্যন্তরীণ অংশ এবং একটি মানসিকতা সমস্যা প্রতিনিধিত্ব করে এবং একটি বাহ্যিক উপাদান দারিদ্র্য অপর্যাপ্ত পারিশ্রমিক প্রতিকূল কাজের পরিবেশ এবং অদক্ষ বা অত্যাধিক জটিল প্রক্রিয়া যা মানুষকে নিরুৎশাহিত করে এমন বিকল্প খুঁজতে ছেড়ে দেয়। সমাধান দুই হাজার সতেরো সালের একটি সমীক্ষা অনুসারে নিম্নলিখিত কারণগুলিকে দুর্নীতির কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে অর্থের লোভ ইচ্ছা বাজার এবং এক রাজনৈতিক একচেটিয়া উচ্চস্থরিও নিম্ন স্তরের গণতন্ত্র দুর্বল নাগরিক অংশ গ্রহণ এবং নিম্নমানের রাজনৈতিক সহ্যতা স্তোরির আমলাতন্ত্র এবং অদক্ষ প্রশাসনিক কাঠামো সংবাদপত্রের স্বাধীনতা কম কম অর্থনৈতিক স্বাধীনতা বৃহৎ জাতিগত বিভাজন ছো স্তোরির অন্তর্গত কুসংস্কার দারিদ্র্য রাজনৈতিক অস্থিরতা দুর্বল প্রতিবেশী দেশ থেকে সংক্রামক ক্ষার নিম্ন সমাজের প্রতি দায়বদ্ধতা অভাব ব্যতিক্রমী বেকারত্ব

কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির সাথে সবচেয়ে

আইনজীবী দ্বারা পরিচালিত হতে পারে তো প্রসিকিউটোরিয়ান অসদাচরণের একটি উদাহরণ ঘটে যখন একজন রাজনীতিবিদ বা একজন অপরাধের বস একজন পাবলিক প্রসিকিউটর কে তদন্ত শুরু করার জন্য এবং একজন প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ কে প্রতিযোগিতার ক্ষতি করার জন্য

একজন প্রতিদ্বন্দ্বী একজন অপরাধের বয়সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচার বিভাগের অফিসিয়াল অনেক ক্রান্তি কালীন এবং উন্নয়নশীল দেশের সাধারণ ব্যাপকভাবে পরিচয় চিতো কারণ বাজেট প্রায়

সমালোচনা মূলকভাবে দুর্বল করে কারণ এটি বিচার বিভাগের ওপর আর্থিক নির্ভরতা বাড়ায় একটি জাতির সম্পদের সুষ্ঠ বন্টন সহ সাংবিধানিক অর্থনীতিতে বিচার বিভাগের সরকারি ব্যয়ও অন্তর্ভুক্ত শিক্ষায় দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি একটি বিশ্ব ব্যাপীঘটনা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে দুর্নীতি ঐতিহ্যগতভাবে শিক্ষা খাতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এলাকা এক বিবেচনা করা হয়। কিছু দেশের সাম্প্রতিক প্রতিষ্ঠা যেমন রাশিয়া এবং ইউক্রেন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নির্ভুল এবং মানসম্মত করার জন্য ভর্তিতে দুর্নীতি প্রতিরোধে কম্পিউটার গ্রেডেড পরীক্ষার প্রবর্তন সমাজের একটি অংশের প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে অন্যরা পরিবর্তন প্রশংসা করেও বিশ্ববিদ্যালয় ভর্তির ভাউচার কখনো বাস্তবায়িত হয়নি দুর্নীতির মূল হল টেকসই ও অর্থনৈতিক উন্নয়ন হস্তক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানে চিরস্থায়ী

টেকসো দুর্নীতিগ্রস্ত শ্রেণি গঠনের দিকে পরিচালিত করে যদিও রাশিয়ায় ব্যাপক ঘুষের দ্বারা আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দুর্নীতি একটি উল্লেখযোগ্য

ভালো হবে সচেতন উপলব্ধ রাজনীতিবিদ সহ ফলাফল টেলিং বাদী অতি আমলা তন্ত্র থেকে প্রস্থানের অভাব এবং বিশ্ব বিদ্যালয় সার্থ শাসনের স্পষ্ট অভাব দুর্নীতি নিয়ে পড়াশোনা করার শিক্ষা উভয় পরিমাণগত ও গুণগত পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু এই বিষয়টি পন্ডিতের দ্বারা খুব বেশি মনোযোগ দেওয়া হয় না অনেক সমাজ এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি একটি নিষিদ্ধ বিষয় কিছু দেশে যেমন কিছু পূর্ব ইউরোপীয় দেশ কিছু বলকার দেশ এবং কিছু এশিয়ান দেশে বিশ্ববিদ্যালয় দুর্নীতি সাধারণের মধ্যে আমলাতান্ত্রিক পদ্ধতি কে বাইপাস করার জন্য ঘুষ এবং গ্রেডের জন্য অনুষ্ঠির কাছে ঘুষ অন্তর্ভুক্ত থাকতে পারে ঘুষ ভোমনির মতো দুর্নীতিতে জড়িত হওয়ার কমে যায় যদি ব্যক্তিরা এ ধরনের আচরণকে অত্যন্ত আপত্তিকার অর্থাৎ সামাজিক নিয়ম লঙ্ঘন বলে মনে করেন। এবং যদি তারা নিষেধাজ্ঞা কৃপাতা এবং সম্ভাব্যতার সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞায় ভয় পায় অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্ক দুর্নীতি সরাসরি অর্থনীতিকে নীতিবাচকভাবে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ কর ফাঁকি এবং অর্থ পাচারের মাধ্যমে সেই সাথে পরোক্ষভাবে ন্যায্য প্রতিযোগিতা এবং ন্যায্যবাজার বিকৃত করে এবং ব্যবসা করার খরচ বৃদ্ধি করে এবং তাই এটি অর্থনৈতিক প্রবৃত্তির হার রাস করে দুর্নীতি উৎপাদনশীল

সময়ের সাথে সাথে সম্পদ গুলি উৎপাদনশীল কার্যকলাপ থেকে দুর্নীতিগ্রস্ত কার্যকলাপে

কজনশীল কার্যকলাপে আয় হার্শ করে এবং তাই ভাড়া চাওয়া এবং দুর্নীতি কার্যক্রমকে আরো আকর্ষণ করে তোলে বুদ্ধি তো বৈষম্যের এই সুযোগ-সুবিধা বঞ্চিত দের জন্য শুধু মানসিক সময় হতাশা সৃষ্টি করে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি দিনেও এবং কাজের সুযোগ ও রাস করে কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যে দুর্নীতি প্রকৃতপক্ষে পূর্ব দক্ষিণ পূর্ব কে প্রভাবিত করে এটি এশিয়ার দেশ গুলিতে অর্থনৈতিক প্রবৃত্তি প্রচার করেছে এটি প্রায়শই উদ্ধৃত উদাহরণ দক্ষিণ কোরিয়ার যেখানে রাষ্ট্রপতিই পার্ট চুন হি খুব কম কোম্পানি আছে পক্ষপাতী এবং পরেই আর্থিক প্রভাব ব্যবহার করে সরকারের উন্নয়ন কৌশল মেনে চলার জন্য এই ছ্যাবল দের চাপ দেয় এই লাভ ভাগাভাগির দুর্নীতি মডেলটি সরকারি কর্মকর্তাদের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করার জন্য উৎসাহিত করে কারণ তারা ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হন শিক্ষায় দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি একটি বিশ্বব্যাপী ঘটনা বিশ্ববিদ্যালয়

যেমন রাশিয়া এবং ইউক্রেন বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা নির্ভুল এবং মানসম্মত করার জন্য ভর্তিতে দুর্নীতি প্রতিরোধে কম্পিউটার গ্রেডেড পরীক্ষার প্রবর্তন সমাজের একটি অংশের প্রতিক্রিয়া সম্মুখীন হয়েছে অন্যরা পরিবর্তনের প্রশংসা করেও বিশ্ববিদ্যালয় ভর্তির ভাউচার কখনো বাস্তবায়িত হয়নি। দুর্নীতির মূল্য হল টেকসই অর্থনৈতিক উন্নয়ন মিসটেকটি শিক্ষা প্রতিষ্ঠানের চিরস্থায়ী দুর্নীতি টেকসই দুর্নীতিগ্রস্ত শ্রেণি গঠনের দিকে পরিচালিত হতে পারে যদিও ওরা রাশিয়ার উচ্চশিক্ষা ব্যাপক ঘুষের দ্বারা আলাদা মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যে দুর্নীতি একটি উল্লেখযোগ্য পরিমাণ জালিয়াতির প্রতিনিধিত্ব করে দুর্নীতি থেকে আলাদা বিশেষ করে নির্বাচনী প্রচারণার সময় কলেজ ও বিশ্ববিদ্যালয় মিডিয়াকে সাধারণ জনগণ উচ্চ স্তরের দুর্নীতি সম্পর্কে ভালোভাবে সচেতন উপলব্ধ রাজনীতিবীদ সহ।

এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ শাসনের স্পষ্ট অভাব দুর্নীতি নিয়ে পড়াশোনা করার শিক্ষা উভয় পরিমাণগত এবং গুণগত পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু এই বিষয়টি

এবং কিছু এশিয়ান দেশে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সাধারণের মধ্যে আমলাতান্ত্রিক বাইপাস করার জন্য ঘুষ এবং গ্রেডের জন্য অনুজদের কাছে ঘুষ অন্তর্ভুক্ত থাকতে পারে ঘুষ গ্রহণের মত দুর্নীতিতে জড়িত হওয়ার ইচ্ছা কমে যায় যদি ব্যক্তিরা এই ধরনের আচরণকে অত্যন্ত আপত্তিকর অর্থাৎ সামাজিক নিয়ম লঙ্ঘন বলে মনে করেন এবং যদি তারা নিষেধাজ্ঞা তীব্রতা এবং সমালোতার সাথে সম্পর্ক নিষেধাজ্ঞার ভয় পায় অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্ক দুর্নীতি সরাসরি দুর্নীতি সরাসরি অর্থনীতিকে নির্বাচকভাবে গর্বিত করতে পারে ধন স্বরূপ কর ফাঁকি এবং অর্থ পাচারের মাধ্যমে সেই সাথে পরোক্ষভাবে ন্যায্য প্রতিযোগিতা এবং ন্যায্য বাজার বিকৃত করে এবং ব্যবসা করার খরচ বৃদ্ধি করে।

তো দেশগুলিতে মানব পুঁজির মতো উৎপাদনশীল বৃদ্ধি বিনিয়োগ এবং কাজের সুযোগও হ্রাস করে কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যে দুর্নীতি প্রকৃতপক্ষে পূর্ব দক্ষিণ পূর্বকে প্রভাবিত করে এটি এশিয়ান দেশগুলিতে অর্থনৈতিক প্রবৃত্তি প্রচার করেছে এটি প্রায়শই উদ্ধৃত উদাহরণ দক্ষিণ কোরিয়া যেখানে রাষ্ট্রপতি পার্ক টঙ্গী খুব কম কোম্পানি আছে পক্ষপাতী এবং পরে এই আর্থিক প্রভাব ব্যাপক প্রভাব ব্যবহার করে উন্নয়ন কৌশল মেনে চলার জন্য এই ছ্যাবলদের চাপ দেয় এই লাভ ভাগাভাগি দুর্নীতি মডেলটি সরকারি কর্মকর্তাদের

স্থানীয় সরকার সংস্থাগুলির অর্থ নীতিকে বিভিন্ন উপায়ের প্রভাবিত করি ভারতের অর্থনীতিকে স্তব্ধ করার জন্য দুর্নীতিকে দায়ী করা হয় দুই হাজার পাঁচ

করা হয়েছে যে বাষট্টি শতাংশ এরও বেশি ভারতীয় কোন না কোন কাজের জন্য কোন না কোন সময় সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়েছে। এটি রিপোর্ট করা হয়েছে যে প্রায় পঞ্চাশ শতাংশ ভারতীয়দের ঘুষ প্রদান বা পাবলিক অফিস গুলির দ্বারা সম্পাদিত পরিষেবা গুলি খাওয়ার জন্য পরিচিতি গুলি ব্যবহার করার প্রথম অভিজ্ঞতা রয়েছে। দুই হাজার একুশ সালে তাদের দুর্নীতি উপলব্ধি সূচকে দেশটিকে একশো আশি এরমধ্যে পঁচাশি তম স্থান দেওয়া হয়েছে। এমন একটি স্কেলে যেখানে সর্বনিম্ন রেক যুক্ত দেশ গুলি সবচেয়ে সবচেয়ে সৎ জনসাধারণ রয়েছে। এলাকা বিবেচনা করা হয় বিভিন্ন কারণ দুর্নীতিতে অবদান রাখে যাতে কর্মকর্তারা সরকারি সমাজ কল্যাণ মূলক প্রকল্প থেকে অর্থ ছিনিয়ে নেয় উদাহরণের মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী। এরমধ্যে রয়েছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়ই তাই এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন দুর্নীতির অন্যান্য ক্ষেত্রে গুলির মধ্যে রয়েছে ভারতের ট্রাকিং শিল্প যা আন্ত রাজ্য নামে পরিচিত মহাসড়কের অনেক নিয়ন্ত্রক ও পুলিশ স্টপেজ দিয়ে বছরে কোটি কোটি টাকা বছরে ঘুষ দিতে বাধ্য করা হয় মজুদ দ্বারের অভিযোগ ব্যাপকভাবে অপসিত হয়েছে শেষ কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। যা পড়ে

ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি ভারতে এবং বিদেশে লোকদের সম্পর্কে তদন্ত করার পরে দুই হাজার একুশ সালের জুনের মধ্যে রা একটু ইনফরমেশন আর-টি-আই অনুরোধের জবাব দিয়েছে। কুড়ি হাজার আটাত্তর কোটি টাকার অঘোষিত সম্পদ দ্বারা চিহ্নিত করা হয়েছে ভারতের দুর্নীতির কারণগুলির মধ্যে রয়েছে অত্যধিক নিয়ন্ত্রণ জটিল কর ব্যবস্থা এবং লাইসেন্সিং ব্যবস্থা অসচ্ছ আমলাতন্ত্র এবং বিচক্ষণ ক্ষমতা সহ একাধিক সরকারি ভাব নির্দিষ্ট পণ্য এবং পরিষেবা দিয়ে সরবরাহের সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলির একচেটিয়া অধিকার এবং স্বচ্ছ আইন পদ্ধতির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি একটি বিশ্বব্যাপী ঘটনা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে দুর্নীতি ঐতিহ্যগতভাবে শিক্ষা খাতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এলাকা এক বিবেচনা করা হয় কিন্তু কিছু দেশে সাম্প্রদায়িক বচেষ্ট যেমন রাশিয়া এবং ইউক্রেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার নিয়ম এবং মানসম্মত করার জন্য ভক্তিদের দুর্নীতি প্রতিরোধে কম্পিউটার গ্রেড পরীক্ষার প্রবর্তন সমাজের একটি অংশের প্রতিক্রিয়া সম্মুখীন হয়েছে। অন্যরা পরিবর্তনের প্রশংসা করেন বিশ্ববিদ্যালয় ভর্তির ভাউচারটি কখনো বাস্তবায়িত হয়নি দুর্নীতির মূল্য হল টেকসই অর্থনৈতিক উন্নয়ন হস্তক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানের চিরস্থায়ী দুর্নীতির টেকসই দুর্নীতি গ্রস্থ। শ্রেণী গঠনের দিকে পরিচালিত করে যদিও রাশিয়া উচ্চশিক্ষা ব্যাপক ঘুষের দ্বারা আলাদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দুর্নীতি একটি উল্লেখযোগ্য পরিমাণ জালিয়াতি দুর্নীতির থেকে